এখানে একটি অর্ধেক পাঁচিল দেখা যাচ্ছে এবং পাশে বালি আ --

এদিকে কিছু টাঙ্গানে স্টিক - ও দেখা যাচ্ছ--

এটি হলো একটি হাইওয়ে রোড এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে দূরে একটি বার্লিং দেখা যাচ্ছে এবং অনেক ছোট বড় গাছও আছে।